তো আছি, আর তোমার শরীর-টোরিল ভালো আছো তো? হ্যাঁ শরীর-টোরিল ভালো আছে.

ভালো আছে, আর তুমি আজকে খাবার বানিয়ে নিয়েছো? হ্যাঁ just বানাইতে যাব এখনও preparation করে রেখে দিসি. আচ্ছা, আর তোমার মি~ ছেলে মেয়েরা ভালো আছে? হ্যাঁ দুনোজন ই school গেসে. আচ্ছা, আর এবার তুমি কোনো ঘোরার কোথাও যাওয়ার জন্য কোনো program বানাওনি? আঁ ঘোরার actually এখন কিছু উম দিন আগে ঘরে মানুষজন আইসিল তো, তখন অনেক ঘোরা তো হয়েগেসে, তা এখন কোন জায়গায় যাওয়ার ইচ্ছা নেই. আচ্ছা, মুর্শিদাবাদে সবাই কেমন আছে? মুর্শিদাবাদেও সবাই ভালো আসে.

হ্যাঁ এই কিছুদিন আগেই তো আমার ছোট মেয়েটা হয় এইসব দিয়ে, বাবু, মা দুনোজন আইসিল. আচ্ছা, কেরম ভালো , আর আগে Hindi কেমন আছে ওইদিকে? Hindi আজকে একটু মানে মেঘলা মেঘলা রইসে. আচ্ছা আর

হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার বানিয়ে টানিয়ে নিয়েছি, সব হয়ে গেছে, ঘরের কাজ টাজ হয়ে গেছে, এখন office এ আছি, office এই আছি. office এ তো অনেক কাজ থাকে. বাড়ি যাইতে যাইতে কয়টা বেজে যায়? বিকাল হয়ে যায়, আঁ বিকাল আটটা বেজে যায়. আর তুমি কী করছো আজকাল? কিছু না, এই ঘরেই সেলাই টেলাইর কাজ করতাসি. আচ্ছা এইসব কাজ করে আর আর ঠিক corona তো আবার কি এইটা corona বেড়ে যাবে নাকি কে জানে নয়, এখনই সব জায়গায় এরকম weather. হ্যাঁ news এতো সবকিছুই দেখাচ্ছে.

হ্যাঁ মানে খেলা তেলা দিয়েতো ঠিক আসে. আচ্ছা, আমি কোনদিন খেলতে কিছু? কি? মানে বুঝতে পারলাম না তুমি কোনদিন কিছু খেলতে? হ্যাঁ মানে school time এ football খেলতাম. আচ্ছা, . আর তুমি হশিমাবাদের ওইদিকে যাও ঘুরতে? হ্যাঁ মানে হশিমাবাদ তো এখন দুই মাস হয়ে গেসে যাওয়া হচ্ছে না. আচ্ছা ওইখানে গেলে তো খুব ভালো না, নদীতে স্নান করো? হম না মানে নদীতে তো অত যাওয়া হয় না, ঘরেই বৌদি ওদের সাথে থাকি. আচ্ছা, আমি না আগে যেতাম জানো তুমি, ওখানে এত ভাল লাগতো আমাকে, আমি তো অনেকবার গিয়েছি, আর একবার তো আমার বাচ্চাকে নিয়ে গেছি, ও তখন অ্যাঁ আড়াই বছর ইয়া তিন বছরের হবে,

মানে ও ভাবছে ও স~ মানে সে সাঁতার কাটবে. কথা আমার এখনো মনে আছে, অনেকবার গিয়েছি.

কি বলবো বিশাখা, আমি ওইদিন পুরো মানে নিজেকে আমি কি হয়ে গেছে, কি হয়েছে তো অ ভাবো তুমি পুরো

কিছু হয় নাই, অনেক বড় একটা বিপদ তাড়িয়েসে.

সেরজন্য আমিও তেরোকবন ছিলাম. অ্যাঁ অ্যাঁ মানে এই এত ওর knowledge, আমি তারপরে, এখন অনেক বার তার~ তারপরেওনা গেছি আর দুই-তিন বার, বছর হয়ে গেছে যাইনা ওখানে. আমারও তো অনেক বছর হয়ে গেছে মানে যাওয়া হয়, Hindi স্নান-টান করা হয় না, যেয়ে একটু ঘুরে আসি.

নে তুরা মানে dress change এর ওইটা এখন gate ওয়েট সবকিছুর করে দিসে.

হ্যাঁ ওই bridge এর নিচে, ওইখানেও যেতাম, হা ওইখানেও যেতাম. খুব ভালো লাগতো যে ওই নদীতে.

বুধ্নিতে হ্যাঁ, বুধ্নিতে ছিলাম তো আমরা, কবছর ছিলাম জানো তুমি বুধ্নিতে, দু’বছর বোধহয়, দু'বছর ছিলাম বুধ্নিতে. বাহঃ তাইলে বেশ মজা করসো. হ্যাঁ খুব ভালো, ওম ভাল লাগত আমাকেরে, তারপর প্রায়, আর ওইখানে জানো তো মেদ~ daily জল মানে সকালে জল আসবে, দিনভর জল, জলে কোন problem ই নেই, আর ওইখানে যে ইউন~ ইয়ে কল আছে না, কলগুলো ওরকম চাপ দেয়, আর Hindi জল চলে আসে. তো ওই জায়গায় নদী তদী সব কাসেই রইসে, জলের কোন অসুবিধা এত ভালো লাগতো আমাকে . এখনো যাই যে মাঝে অনেক বছর হয়ে গেছে গিয়েছিলাম আমি. হম ওইখানে একটা দিদি আছে আমার, অ্যাঁ আমরা যখন ওইখানে rent এ ছিলাম

হ্যাঁ, ওইখানে ওইদিন স্নান করেছি, তারপরে ওদের বাড়িতে খাবার খেয়ে উম চলে এসছি. ভাল লাগতো আমাকে বুধ্নিতে. তো ওইখানে এত বছর রয়েসো, ভালো লাগবেই হ্যান ভালো লা~ হশিমাবাদেও ঘুরতাম আমি, ওইখানে তো market, তারপরে শাড়ি কাপড় কেনোতো সব হশিমাবাদে গিয়ে market হত সব.

ঐতো খুব ভালো লাগত আমাকে. আর তোমার ওই দেশে কারোর friend এর সঙ্গে কথা হয় এখনিও? হ্যাঁ মানে অনেক কম. আচ্ছা মানে বেশি কথা হয় না

তারপর এখন কি করবা?

মানে এখন কি করবা? এখন? এখন এই office এখন এই ইয়ে কথা বলবো তোমার সঙ্গে কথা বলার পর দেখব কিসে কোন কাজটাজ থাকলে করতে হবে আর কি.

আচ্ছা তোমার মেয়ে কিসে পড়ে এখনে? মেয়ে আমার এই বছর tenth এ আর ছোটটা এই বছর fourth এ. আচ্ছা, এখন তো আবার subject choice করার ইয়ে আসবে option আসবেনা eleventh এ? হ্যাঁ মানে next year. হ্যাঁ, কি নিয়ে পড়বে কিছু ভাবছে? ওর mind টা খালি divert হইতে থাকে, ওর কোন কিছু মানে নিশ্চয় করা নাই এখন, দেখি কি করে. আচ্ছা, আর মাসিমা ভালো আছে?

আচ্ছা এখন তুমি ঘরে তুমি, মাসিমা, আর ওই দুটো মেয়ে হ্যানা এরাই থাকোতো না? হ্যাঁ আমরা চাইরজনই থাকি. আচ্ছা আর উম মেসোমশাই কোন pension Hindi ছিল কিছু?

pension Hindi তো কিছু ছিল না, মানে retirement এরপরে যা একবারে পাইসে. সেই টাকায় না, হম. আর তোমাদের বাড়িতে কে কে থাকে, তোমার মার বাড়িতে? দাদা, বৌদি আ মানে দনোটার বৌদি আসে, দাদা আসে মা আর বাবু, আর বড় জনের দুইটা মেয়ে আসে, ছোট জনের একটা মেয়ে,

আচ্ছা, ওই দাদারা কি চাকরিই করে নাকি কোন অন্য কিছু কাজ করে? আঁ ও বড় দাদা garage এর কাজেই রয়েসে এখনো, আর ছোট জন AC আর fitter Hindi র কাজ শেখসে হয়তো, সেই কাজ করে. আচ্ছা হশিমাবাদের ওইখানে তো আবার সবাই কি সুন্দর ওইখানে নার্বন্দাজিকে দেখে ভালো লাগে দর্শন করে না, আচ্ছা ওইখানে না হয় বিশেষ করে সবজি ভাজি কত ভালো রে. হ্যাঁ, ওই জায়গায় actually কি নদী একদম কাছে না, তো জলের কোন problem থাকে না ওই জায়গায়, যেমনি আমাদের ভোপালের সবজি উম ভাজি যেমনি fertilizer বাকি খাদ Hindi use হ~ হয় হম হম খুব ভালো লাগে আমাকে ওখানে সবজি ভাজি এতই সস্তা, আর যার বাড়িতে যাও তোমাকে এমনিতেই দিয়ে দিত. আগে ঠান্ডার সময় তো সবজি~ পালং শাক, উম কিছুভি নিয়ে নাও তুমি, ও এত ভালো. ইয়ে উম বয়ে~ ওইখানে না অনেকই ভালো লাগতো তাও আমার, ভোপালে

এখন দেখি, এখনো কোনো ঠিক নাই এই যে, এখন ও সময় পাওয়া যায় কোথায় বলো? সকালে ওঠো এ এ কাজ করো, কাজ টাজ করে তরে আবার office এ আসো, office থেকে যাও বিকেল হয়ে যাবে, আবার

হম ঘরে গিয়ে দেখো ওইখানে উম ঘরে কাজ করতে হয় না যেরকম family র Hindi, খাবার বানানো এগারোটা বেজে যায় শুতে. তাতে তোমার training purpose এ এখন. তোমার দাদা এইখান, এই যে শিয়রের side এ.

হম dam বানায়, তারপরে dam এর কাজ চলছে. corona র পরে কাজেও বেশি ইয়ে নাই যেমন~ আগে যেরকম কাজ থাকতো না, ওরকম নাই, সব change হয়ে গেছে এখন এর পরে থেকে এখন তো বেশিরভাগ কাজই work from home, ঘরে বসেই কাজ করো, উম বাইরে যাওয়া ও লাগবে না যাও হ্যাঁ কিন্তু তাও না ওই আগে যেরকম এক ঠিক আছে কত কাজ তোমার দাদা, এইসব কাজ এখনই অত পাওয়া যায় না এখন

আর একটা কথা ভাবো তুমি লি~ cylinder কোথায় যাচ্ছে? বারোশো তেরোশো টাকা cylinder ভাবো তুমি. ওর তো এখন শোনা যাচ্ছে কি আরো বাড়বে না কি হবে. আর উম খাবার আর খেতে হবে না, cylinder কে নিয়ে ওরকম দেখে বাস রেখে দাও. ও তুমি ভালো থাকো. হম তাই বলতে হবে, আর বাঙ্গালীদের ঘরে তিন চার পদের রান্না না হইলে তো কেউ খাইতেও বসে না. হ্যাঁ তো, ওই cylinder কে দেখে ব্যস রেখে দাও, তুমি ভালো থাকো. আর ওইটা নমস্কার করো cylinder কে. ভাবো তুমি ইয়ে~

দশ টাকারো ক~ কোথায় হয়, মানে আমি last time গেসিলাম এই অসীমা mall থেকে আমাদের new market অব্দি আমার একরের ticket বাইশ টাকা করে নিসিল. দেখো, আর আমি এই যে daily up down করিনা এই bus এ, পঁচিশ টাকা লেগে যায় আমার ঘর অব্দি পৌছাতে. এখন তো সব জিনিসেরই দাম বাড়তেসে, সরিষার তেলের ও তো দাম কত বেড়ে গেসে. হম সত্যি সব জিনিস এত উম ইয়ে হয়ে গেছে, rate বেড়ে গেছে, কি করে Hindi চলবা আর চাকরির~ চাকরিতে যাও, তো salary কম.

মাইনেটা আর বাড়বে না, খালি এইটা খরচা থাকে সেইসব বেড়ে যাচ্ছে.

মানে কি বলতো, এর মানে হলো এই, কি খাবার তুমি কম করে দাও.

হ্যাঁ তো কি কাহাম~ কোথা থেকে খাব তুমি ভাবো. salary কম, সব জিনিসের দাম বেশি, ওটা কি~ উম জোগাড় কোথা থেকে করবো? তাইলে দেখেই রেইখে দাও, খাওয়া লাগবে না. হ্যাঁ ওটাই তো ব্যাপার, তুমি ভাবো, আমি তো তাই মু~ বলে আমি কি করবো, করার কিছু আছে ভাবো? চলো যাইয়ে মানুষে cylinder ছেড়ে, এই আঁ Hindi তে রান্না করি, ঠিক আছে কাঠে রান্না করি, কাঠে কার~ কাঠেরোতো দাম আছে না, হ্যাঁ সেও ঠিকই আচ্ছা আমি তোমারে বিকালে phone করবনে, আমার মেয়ের ই school দিয়ে আসার time হয়ে গেসে. আচ্ছা তুমি ওকে আনতে যাচ্ছ এখন নাকি ওই নিজে আসবে? মানে bus stop অব্দি যাওয়া লাগবে. আচ্ছা দাওই~ তোমার হেঁটেই তো যেতে হবে?

হ্যাঁ আমি যাব না হলে মা যাবে. আচ্ছা মাসীমা মাসিমা যাবে আর তুমি যাবে হ্যাঁ না?

আহ ঠিক আছে, আমি আর এর একটু সময় পর আমি phone রাখবো,

একটু সময় ওই ইয়ে পর~ আর খাওয়ার বানানো হয়ে গেছে আজকের? হ্যাঁ মানে খাবার বললাম তো জোগাড় করেরাখসি, এখনও বানানো হয় নাই. আচ্ছা কে বানায়? তুমি বানাও কি মাসিমা বানিয়ে দিবে? আমিই বানাবো, মাছের ঝোল করব আর আলু সেদ্ধ ভাত করব. আচ্ছা আর উম বড় মেয়ে কিছু বানায় না? ওর নামটা কি বড় মেয়ের?

আর ছোট মেয়ে কৃষ্ণা. কৃষ্ণা, স্নেহা আর কৃষ্ণা হ্যাঁ না আমি দেখি স্নেহা অনেক photo update করে মাঝে মাঝে, সে ভালো লাগে. মন্দিরে তন্দিরেও যায় আমি দেখি, আমি দেখতে থাকি, আর তুমি তো ভুলেই গেছো বোধহয় আমাকে না?

আচ্ছা না তো আমি দেখি তোকে কখনো তুমি দিদি তুমি কেমন আছো, আ অনেকদিন আগে আমি বোধহয় call করেছিলাম, তখনো মেয়ে তুলেছিল, স্নেহা তারপরে গিয়ে আমি ঠিক আছে কথা বলেনি আর এই যে আমি এখনই উম বলছি চলো আমি একটু বিশাখার সঙ্গে কথা বলেইনি.

জন্য

বিকালে phone করব মানে ওই মেয়েরে আনতে যাব. আহ হ্যাঁ হানতে~ এখনই~ ও এখনো বাই~ কোন ই school এ পড়ে?

সারদার পাটেল আর বড় মেয়ে?

হ্যাঁ হ্যাঁ okay bye.

hello আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ সাইমুল কেমন আছো, ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এইতো আলহাম দুলিল্লাহ, কোনোরকম কেটে যাচ্ছে।

হ্যাঁ, ভালো, আপনি কেমন খবর? হ্যাঁ, ভালো না ভাইয়া, কোন চাকরি বাকরি নাই, চাকরি-বাকরির জন্য চেষ্টা করতেছে, চাকরি বাকরি হচ্ছে না। যেই পরিবেশ! শিক্ষার হার হলো ধ্বংস করে দিচ্ছে, চাকরি বাকরি নাই। Hundred percent হলেও পাশের হার কিন্তু চাকরিবালা নাই। কি করে ভালো থাকি বল? একদম right ভাই, একদম right

তুমি ভালো কাজ করতাসো ভাই, আর চলে যাও দেশে থেকে লাভ নেই কোনো বাইরে চলে যাও, তা ভালো থাকবেন। টাকা পয়সা income করে চলে আসবে নিয়ে এসে বিয়ে সাদি করে ফেলা যাবে নিয়ে। আর আমারে চাকরির জন্য পড়াশোনা করে করে করে, টাকা পয়সা ছাড়া কোনো চাকরি নেই, মামা খালু ছাড়া কোনো চাকরি তাও তাও হয় না, থাকলেও হয় না।

তো তো শোনা যায় কেন?

network এর problem এর কারণে এই সমস্যাটা হচ্ছিল জানো।

হ্যাঁ ভাই এখন শোনা যায়। ওই তো net এর problem হলো wi-fi problem, net এর। wait খুব disturb করেছে .

কি যেন বলতে চাইলে বলো ভাইয়া। ও বলতেসি যে এখন তো টাকা ছাড়া চাকরি হচ্ছে না বাংলাদেশে অনেক দুর্নীতি। হ্যাঁ হ্যাঁ ঐ কিছুদিন আগে আমাদের এলাকায় এক কলেজে হলো নিয়োগ circular দিসে, তো মনে করলাম যে আমিও একটা করে apply করি। তারপরে এসব করতে যেয়ে শুনি যে হ্যাঁ যার লোক আছে যার টাকা আছে তার চাকরি হবে, তাছাড়া চাকরি পাবো না। পরে আমি আর আগাইলাম না, তবে একজন প্রস্তাব দিয়েছিলো যে এত টাকা দাও আমি চাকরি দিচ্ছি একটা, পরে family র সাথে আলাপ আলোচনা করে দেখলাম দেখে টেখে পরে family র লোকজন মনে করলো বলছে বললো যেও না চাকরি দিতে পারবে না টাকা পয়সা গুলো নষ্ট হয়ে যাবে তারপরে আর আগাইনি দেখি এখন অন্যদিকে try করতেছি দেখি কবে কি হয়।